রং নীল এবং ব্যানার গুলিতে কিছু সুরক্ষিত শাসক সম্পর্কে লেখা রয়েছে।

এটাও একটা খুব সুন্দর ছবি এটিও একটি মসজিদের ছবি--